একটি একটি কোন হসপিটাল । এখানে একটি বোর্ড রয়েছে। সে সাইনবোর্ড তাতে লেখা রয়েছে তার হসপিটাল - এর ওখানে রয়েছে অনে-ই- ক বড় বড় গাছ।

একজন মানুষ বসে রয়েছে সেখানে দেখা যা --